ওবিটিতে যে জায়গাটি দেখানো হয়েছে এটি পচ্চিমবঙ্গের কোচবিহার রাজ্যে অবস্থিত এবং এটি কোচবিহার রাজ্যের জেলা পরিষদের অতিথি নিবাস।

অতিথি নিবাসটির সাদা রঙে আঁকা হয়েছে এবং নীল রঙেরও আঁকা আছে।

এটি কুচবিহার রাজ্যের মধ্যে স্থাপিত।

ছবিটিতে একটি ধর্মীয় শোভাযাত্রা উল্লেখ করা হয়েছে।

দুই প্রান্তেই তিনটি করে কাঠের স্ট্যাম্পও ব্যবহার করা হয় যা উইকেট তৈরি করে।

দুইটা মটোরসাইকেল দাঁড় করানো আছে।

এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটা একটা শপিং মল ।

চারপাশে অনেক নকশাও আছে মন্দিরে দুইটা দরজাও দেখা যাচ্ছে সাথে দুইটা স্ট্যান্ড ফ্যান ।

ছবিটিতে যে রাস্তা দেখা যায় এটা খাকরা বাই রোড।

সাইডে ছোটো ছোটো গাছ লাগানো আছে মেঝেটা পাথর লাগানো আছে ভিতরে একটা বে--

পাঞ্চিং ব্যাগের রঙ লাল আর কালো।

তার মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে রাস্তাটায় পার হওয়ার জন্য একটা ব্রীজ আছে।

বাইকের পাশে চারজন দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা ছেলে গিটার নিয়ে দাঁড়িয়ে আছে।

বাগানটায় অনেক লাল গোলাপ ফুল ফুটে আছে এবং সামনে অনেক মানুষ হেঁটে যাচ্ছে।

এটি একটি ছোট ছোট গাছপালা দিয়ে দজ্জার মতো তৈরি করা দুইটি সিঁড়ি দেখা যাচ্ছে লাল এবং সাদা।

এটি পচ্চিমবঙ্গের গরুমারা জাতীয় উদ্যানের ভিতরের ছবি।

ছবিটিতে একটি বাজার দেখানো হয়েছে।

নিচে একটা বাক্স দুইটা বালতি আছে আর একটা স্ট্যান্ডের উপর ফল রাখা আছে প্যাকেটে ভরা।

এটি একটি ঐতিহ্যবাহী মন্দির যা ইতিহাস এবং ঐতিহ্যকে মিশ্রিত করে।

মন্দিরটি এই এলাকার উল্লেখযোগ্য ধর্মীয় ও সাংস্কৃতিক ইস্থানগুলির মধ্যে এক--

ছবিতে একটি বাস ডিপো বা পার্কিং এলাকা দেখানো হয়েছে।

ছবিটির দেখা যাচ্ছে এটা সম্ভবত একটা টি প্যালেস ।

এখানে চারটা জলের ট্যাঙ্ক আছে সাইডে একটা বস্তা ব্যাগ নেট --

সম্ভবত কোনও বড় নদী একজন ব্যক্তি নদীর তীরে দাঁড়িয়ে ছিপ দিয়ে মাছ মারছে।

তাই স্থানীয় এবং পর্যটক উভয়কেই আকর্ষণ করে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি ধর্মীয় উৎসব।

ঘরের দেওয়ালগুলো পাকা আর মেঝেটা ঘরের কাঁচা এবং উপরে টিন দেওয়া।

এখানে সাইডে একটা পোস্টার আছে সেখানে লেখা আসে কোভিড নাইনটিন বুথ কোচবিহার।